বিভিন্ন আমাদের তো Internet available সবাই Internet এ avaiable, Instagram, Facebook সবকিছু এবার সেখানেও আমরা বিভিন্ন বিদেশি খাবার দাবার, যেমন ধর steak এইযে এখানে steak কয়টা জায়গাই পাওয়া যায়। তাও সে steak কি সে হচ্ছে মুরগি~ব chicken বা mutton steak আমি chicken বা mutton steak কেও খাইনা। যদি সেরকম হয় beef বা pork steak খায়। এবার আমি মনে করি দেশে তো নতুন নতুন জিনিসপত্র গুলোতে add করলে বা offer লোকে interest টা জানে। এবার,

ওইটায় হচ্ছে কথা। জাজ্ঞে, ওইটায়। আচ্ছা সায়ন তুই আমাকে একটা কথা বল, তোর soup এর মধ্যে কি ধরনের soup

ওইটায়, হ্যাঁ ওইটা~ওইটায় বা ধর যেকোন ক্ষেত্রে আমার মনে হয় যাদের একটু শরীর খারাপ, যেমন আমার বাড়িতেও হয় মাঝে মাঝে, যেহেতু আমার বাবার শরীর ও খারাপ যার কারণে হচ্ছে, আমার বাড়িতেও মাঝে মাঝে এই আমার বাবা আহ mutton আনে। মানে mutton এর খুব ছোট ছোট piece আনে এবং সে গুলোর সঙ্গে মা সব্জি মিশিয়ে ইয়ে করে soup তৈরি করে। ভালোও লাগে খেতে ভালোও হয়। ওইটায়। ওইটায় ওইটায় আচ্ছা তুই আমাকে একটা কথা বল, এই যে ধর আজ কাল আমারা আগে দেখতাম যে শুধুমাত্র street momo পাওয়া যায়। মানে রাস্তায় vender রা দাড়িয়ে, কিন্তু এখন আমরা দেখছি, recent কিছু time এর মধ্যে আমরা দেখলাম বেশ কিছু momo restaurant তৈরি, মানে যেখানে শুধু বিভিন্ন রকম momo serve করে। এটা তোর মানে তোর কি মনে হয়? যে লোক মানে street momo টায় better নাকি ঐ momo গুলো এগিয়ে?

chicken এবং vege, chicken শুধু steel আর এছাড়া নেই।

হ্যাঁ, ওখানে তো বিভিন্ন ধরনের এমনকি, এমনকি আহ আমি দেখলাম এর আগের এর আগে আমি একটা channel কে follow করি তুইও হয়ত দেখেছিস ফুচকা বলে একটা channel আছে যেখানে মীর আর আরেকজন আছে ইন্দ্রজিত লাহিড়ী বলে তারা দুজন ইয়ে করে। এবারে আমি দেখেছিলাম, কোছে বলে একটা জিনিস এবার কোছে টা কি? কোছে হচ্ছে এক ধরনের momo তার একটা দিক কি? আর আরেকটা দিক হচ্ছে অল্প fry করে দেওয়া। যার ফলে একটা দিক একটু hard crasted হয়। আর, আরেকটা জিনিস আর, অন্যদিকটা হয়ত soft এবার আমি এর আগে একদিন momo hut এ momoi নিতে গিয়ে দেখি সেখানে কোছে আছে, এবার আমি তাকে জিজ্ঞেস করলাম তোমাদের এখানে কোছে হয়? বলল কোছে হয়। যেয়ে তাহলে একদিন সেটা try করে দেখা যেতে পারে। হ্যাঁ, octopus পাওয়া যায় তো। হম হুহু, অবশ্যই এবং আমি যেটা লক্ষ্য করলাম যে, octopus এর স্বাদ টা একটু different এবং ওখানে শুধু octopus না octopus এর সঙ্গে squid ছিল। সেটা আমার প্রথমবার, আমার প্রথমবার try করলাম আমি ও~ octopus বা এবং squid একসঙ্গে এবং আমার, আমি impressed আমার আ~মানে আমি একশো চল্লিশ টাকা দাম দিয়ে আমি খেয়েছি, আমি impressed আমি satisfy ।

বা~বা অবশ্য হ্যাঁ, সেটায় খুব স্বাভাবিক একটা কথা তার কারণ ধর octopus তো আর আমাদের এখানে যেখানে সেখানে পাওয়া যায় না। octopus প্রথমত ঠিকঠাক octopus যেগুলো খাওয়া যায় সব octopus তো আর খাওয়ার মতো octopus না। তবে কিছু, কিছু specific প্রজাতির octopus ই আমরা খেতে পারি। এবারে প্রথমত সেই খাওয়ার taste প্রজাতির এই octopus গুলোকে খাওয়া যায়। আগে সেই octopus গুলোকে খোঁজা তারপর সেগুলোকে ঠিকঠাক করে পাঠানো, খরচ মানে টাকা বেশি হওয়ারই কথা। খেতেও যথেষ্ট, সত্যি ভালো ছিল। না এবং আমি একটা জিনিস দেখলাম যে, ওইটাই মানে, বিভিন্ন বিভিন্ন মসলা দিয়ে, ওইটাই ওইটাই বিভিন্ন বিভিন্ন মসলা sauce টস দিয়ে রান্না করলে ওটা একটা আমি যেটা দেখলাম যে octopus আমি ভেবেছিলাম কি রকম ভাবে রান্না করবে কি না করবে। কিন্তু আমি দেখলাম যে octopus টা মানে একদম যেরকম আমরা manchurian বা dry manchurian, dry chili chicken যেরকম খাই সেইরকম এবং যথেষ্ট ভালো।

হম হু হু হু হু আমার same আমিও প্রথমবার octopus খেলাম আমি satisfy ।

মেলাতে একমাত্র সেই restaurant গুলকেই আসতে হয় যাদের সেরকম বিক্রি নেই বা যাদের popularity কম তারা। এইটায় হচ্ছে কথা।

আহ ওটা ওগুলো খেতে, ওগুলো খেতে ভালো হবে না।

হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। তারমানে ওইটাই তারমানে এদের খুব একটা popularity নেই। জাজ্ঞে অনেকক্ষণ street food বা এই ধরনের আচ্ছা এবার একটু বিরিয়ানি নিয়ে কথা বলি সায়ন। বিরিয়ানি তোর favourite বল? হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ বিরিয়ানিটা আমি একদিন বাড়িতে এনে,

আমি আমি হাজীর বিরিয়ানি আমি খুব বেশি খায়নি। আমি হাজীর বিরিয়ানি একবারই আমি বাড়িতে এনেছিলাম। আমার খুব একটা খারাপ লাগেনি। কিন্তু ওদের chicken চাপ টা আমার খুব একটা ভালো লাগেনি। তো হতে পারে। জি আমার কিন্তু আমার এখানে specially আমার আরসালান কে নিয়ে complain আছে ভাই তোরা একশো টাকাই, ওরা বিরিয়ানি বিরিয়ানি ওরা বিক্রি করে একশো টাকাই তাতে ডিম থাকে না। হ্যাঁ, মানে অন্যান্য, quality হয়তো ভালো অবশ্যই ভালো। আরসালান এর বিরিয়ানি ভালো খেতে তার quality ভালো chicken চাপ ভালো খেতে তার হচ্ছে chicken ডিম একদম ঠিকঠাক সেদ্ধ হয় সব। কিন্তু মানে এই sorry chicken আলু সব ঠিকঠাক সেদ্ধ হয় কিন্তু ডিম দেয় না। একশো টাকাই যদি তুমি একটা মানুষকে ডিম না এবং ওদের ওখানে আলাদা করে তমাকে ডিম নিতে হলে দশ তাকে দিতে হবে। তারমানে আমি যদি পুরো বিরিয়ানির package নিতে চাই মানে, rice তারসঙ্গে ডিম, chicken, আলু সব। তারমানে আমার একশো দশ টাকা পড়লো। কিন্তু সেই জাইগায় আমি আগেরদিন আশীর্বাদ বিরিয়ানিতে নব্বই টাকা দিয়ে দেখছি সব আছে। ডিম, chicken, আলু, ঠিকঠাক rice আছে। অবশ্যই খেতে ভালো। হ্যাঁ, তবে যেটা আমার আমি চেয়েছিলাম যেটা পার্থক্য, সেটা হচ্ছে যে আশীর্বাদ এর যে বিরিয়ানি এটা সেটা আরসালান এর থেকে একটু বেশিই rich । আরসালান এর টা যেমন অনেকটা একটুখানি বেশি ঝরঝরে। কিন্তু আশীর্বাদ এর টা সেটা না। আশীর্বাদ এর টা একটুখানি বেশিই rich আছে। হম ওইটাই, ওইটাই মানে তুমি খেতেও তুমি একদম ঠিক করে পারবে। আবার অন্যদিকে তোমার মানে স্বাদ মানে তোমার যে experience সেটাও ভালো হবে, কিন্তু তোমার কোন শরীরে অসুবিধা হবে না। কিন্তু ওদের ঐ একটাই অসুবিধা যে ওরা ডিম দেয় না। same same আমারও তাই, mushroom এর food আমি খুব কম restaurant দেখেছি। একমাত্র আমি Oasis, জোনাকি, এই ধরনের কয়েকটা restaurant এ আমি দেখেছি। যেখানে mushroom এর কোনরকম item ওরা দেয় serve এবারে আমার মনে হয়, এবারে আমার মনে হয় mushroom বা এই জিনিসগুলো আমার মনে হয় অনে~অনেক জায়গাই serve করে। তার কারণটা কি? তার কারণটা যেহেতু আমরা অনেক বেশি cuisine । আমরা এমনিতেই যেহেতু offer করতে পারি না, জে~কারণ তার থেকেও বড় কথা সবাই এখানে তৈরি করতে পারবে না। আমি যদি এখানে, আমি যদি, আমি যদি এখন সবাইকে, আমি যদি এখন গিয়ে আমি যদি একটা restaurant এ বলি যে আমি susie খেতে চাই। তোর কি মনে হয় সেটা সবাই susie আমাকে তৈরি করে দিতে পারবে? কখনই সেটা সম্ভব না। susie তৈরি করতে specific technic লাগে তার একটা perfection এর বেপার আছে যেটা সবাই তৈরি করতে পারে না। এবং এই কারনেই যেহেতু অনেক food item আমরা একেতেই তৈরি করতে পারিনা। তাই আমার মনে হয়, যে জিনিসগুলো আমরা তৈরি করতে পার্‌ আমার মনে হয় সেগুলোকে আরও বেশি importance দেয়া উচিৎ। যেহেতু chicken, fish ডিম এগুলো তো আমরা খাই। আমি বলছি, মানে এগুলো খেয়ে খেয়ে আমরা bore হয়ে গেছি। এবারে তারসঙ্গে অন্যান্য জিনিসপত্র যেগুলো এইযে, mushroom বা অন্যান্য যে জিনিসপত্রগুলো আমার মনে হয় সেগুলো আরও বেশি serve করার চেষ্টা করা উচিৎ। যাতে, লোকে তো নতুন ধরনের experience একটা নতুন ধরনের food ঐ দেখ এর mushroom ক্ষেত্রেও ঐ octopus এর মতোই teste, mushroom ও যেহেতু সব প্রজাতির খেতে পারি না। কারণ অনেক mushroom আছে যেগুলো বিষাক্ত mushroom এবারে তার মধ্যে যে mushroom গুলো আমরা খেতে পারি, সেই mushroom গুলো সেই mushroom নিয়ে তারপর সেগুলোরকে box করে ইয়ে করতে টাকা লাগাটা স্বাভাবিক কথা। ঐ জন্যেই এবং সেই জন্যই আমি বলছি যে এইযে কিন্তু দাম বেশি। কিন্তু দেখ একটা restaurant যদি তোমাকে চালাতে হয়, তোমাকে variety of food তোমাকে offer করতে হবে। এবং আমার সেই জন্যেই মনে হয় যে এই গুলো আরও offer করা উচিৎ। দরকার, কারণ আমরা normal chicken ডিম এগুলো খেয়ে খেয়ে bore গেছি। আমাদের একটু নতুন জিনিস দরকার হ্যাঁ, তাহলে চল কালকে একসাথে যাওয়া যাবে। ঠিক আছে চল একটা ভালো আলোচনা হল। আবার পরে করা যাবে। চল টা টা।

হ্যা হ্যা কেয়া বল বল খবর কি তোর? ভালো আছি খুব ভালো আছি তোর খবর কি? হ্যাঁ ভালো আছি। তোরা সব family র সব কেমন আছে?

আর খবর কি আমার তো বিয়ে হয়ে গেছে নেমতন্ন তো করা হয়েছিল?

হ্যাঁ রে একটু মানে চাপ তাড়াতাড়ি করে বিয়েটা করা হয়ে গেছে, তাই জন্য আর বলা হয়নি নেমতন্ন আর করা হয়নি অনেককেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ sure sure sure sure যেমন যেমন ভাবিস। আর তুই এখানে চাকদা কবে আসছিস?

আমার main account Bank of Baroda য় আছে State Bank এ account আ~ আছে কিন্তু ওখানে বহুদিন transaction করিনি তো তাই সম্ভবত ঐটা মানে ইয়ে হয়ে গেছে মানে হ্যাঁ বন্ধ হয়ে গেছে State Bank এর টা বহ~ বরদা bank এ অনেক facility । অনেক bank এ এখন টাকা বেশি রাখলে টাকা কাটছে যেমন ICIC Bank এ টাকা বেশি রাখতে গেলে চার লাখ টাকার ব কত টাকা আছে বেশি রাখতে গেলেই interest কাট~ কেটে নিচ্ছে বা টাকা কেটে নিচ্ছে রাখার জন্য। হ্যাঁ এখন সবাই তো CC account এ রাখছে না । ওখানে savings account বা যেই account আছে রাখতে গেলে ওতো টাকা মানে রাখতে transaction করতে গেলে টাকা কেটে নিচ্ছে। তারপরে বিভিন্ন bank এ বিভিন্ন procedure আছে Bank of Baroda য় অনেক facility

যেহেতু আমার রঙের distributorship আছে dealership আছে তাই এখন থেকে তো ধর মোটামুটি ভালো amount এই মাঝেমাঝে হম RTGS করতে হয় বা NEFT করতে হয়. যখন করতে যাই তখন অন্য ব্যাংক এ হলে RTGSNEFTcharge তো অনেক বেশি কাটে এখানে bankRTGSNEFTcharge টা কাটেও না এর পরেও একটা ব্যাপার আছে ধর হম Bank of Baroda য় এই facility গুলো আছে ধর তার মানে তুই তার মানে চিন্তা কর ধর per day ধর NEFT বা per amountNEFT যদি টাকা কাটে তাহলে অন্য bank থেকে এই bank এ করা লাভ এক আর দুই দুই আরেকটা হলো পরিষেবা পরিষেবা খুব সুন্দর State Bank এ যেমন ভিড় হয় ওরে বাপরে বাপ আমাদের এখানে State Bank এ তুই পা ফেলতে পারবি না জায়গা নেই Bank of Baroda য় মোটামুটি customer ও আছে হম State Bank best bank in the India কিন্তু এর অর্থ এই নয় যে State Bank better কারণ হচ্ছে State Bank এর থেকে অনেক bank আছে যে fast কাজ করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ Bank of Baroda Baroda Bank এ পরিষেবা টা অনেক অনেক better লেগেছে আমার কারণ এর আগে এর আগে এর আগে ধর কল্যাণী তে ICICI তে আমি একটা account খুলেছিলাম ঠিক আছে? তো ওই ওখানে current account খুলেছিলাম তো ওখানকার যা facility পেয়েছি plus ওখানে আমি দুবার দুবার গিয়ে card এর জন্য knock করেছিলাম, ওরা পাঠায়ওনি। তো ওখানে যা facility পেয়েছি তার থেকে Bank of Baroda য় অনেক বেশি facility এর পরে আমাদের মানে আমাদের যে দোকানের যে RTGS বা NEFT করতে হয় যেগুলো সব maximum তো state bank এ থেকে করা হতো আগে আর state bank এ থেকে আরেকটা loan ও তোলা হয়েছিল loan এরটা তো এটা তুই জানিস্ না ভালো করে শুনে নে গল্পটা শুনবি তাহলে তার আগে বলে নি যে state bank এর থেকে পরিষেবা bank of Baroda তে তে ভালই শুদুহ তাই নয় কাস্ট~ মানে যারা customer service ও খুব ভালো যারা বসে আরকি অন্তত আমি তো যদি চাকদা branch এ bank of Baroda য় অনেক খুব ভালো ভালো আর কি ইয়ে হয় তো ওখানের

ঠিক, আমার পরিচয় সেটা জানতে গেলে তো ব্যবহারটা তার মানসিকতা তো এই দুটো দিয়েই বিচার করা হয় সব সময় আচ্ছা এই এক~ এই একটা ঘটনা আছে আরেকটা হচ্ছে হম bank of Baroda য় state bank এর টা বলি state bank এ আমা~ আমাদের দোকান যখন start start করা হয় হ্যাঁ তার কিছু দিন পরে আমাদের পেছনের বাগান দেখিয়ে state bank থেকে অল্প সামান্য loan করা হয়েছিল ঠিক আছে? সেই loan এর সেই loan এর জন্য কোনো যেটুকু যা সাহায্য দরকার প্রতি মাস এ মাস শেষ হওয়ার আগে জমা দিয়ে দেওয়া হতো. দীর্ঘদিন দীর্ঘদিন মোটামুটি পাঁচ ছয় বছর সাত বছর এরকম করা হয়েছে

যে ওখানে state bank এর তার কিছু দিন পরে একটা ম্যাডাম আসলেন নিয়ে এসে আমাদেরকে straight মানে straight forwar জিজ্ঞেস করছে যে তোমার এখন থেকে রাস্তা কোথায়? কোন কোন কটা রাস্তা আছে? কি করে হবে? এবার কটা রাস্তা থাকবে? দুটো রাস্তা দেখানো হয়েছে একটা রাস্তা সরু গলি

বললেন ও না এবার না আসার টাকা দিতে হলো কতদিনের মধ্যে টাকা দিয়ে দিতে হবে আর নইলে এগুলো কি হবে? তো তখন বলছে যে টাকা কদিনের মধ্যে দিতে হয় সেটার জন্য নয় আমাদের এখানে নিয়মই নেই, তুমি য~য~য~ যে loan দিয়েছে ভুল করে loan দিয়েছে এরকম করে loan হয় কোনদিন? চিন্তা করো ভালো করে চিন্তা কর ভালো করে এই সব কি অবস্থা চিন্তা করবো বল দেখি। false position এ ফেলে দেওয়া না? এবার হঠাৎ করে রাস্তায় চলতে চলতে মানে সাথ~ এ~ help টা কেড়ে নেওয়া। তারপরে তো খুব অসুবিধা তারপরে আমাদের সেই মাঠের জমি টমি বিক্রি করে তারপরে state bank এ দিয়ে তারপরে আমরা কোনো ভাবে ইয়ে পেয়েছি হ্যাঁ harass হতে হয় কতটা মানে ছোট লাগছিল যখন এগুলো করা হচ্ছিল এবার আমার তো দেখ আমার কাছে আমি তোর just দোকানে বসি যা টাকাপয়সা আসে লেনদেন করি সব বাবা-টাবাদের গুরুজনদের অবশ্যই দিয়ে দেই অনেকটা অনকটাই দিয়ে দি তাও নিজের জন্য কিছুটা রাখি কিন্তু আমি তো জমি টমি কিনে বসেছিলাম না তাতে এমন ভাবে মানে bank insult করলো খুব একটা ইন্স~ insulting মনে হয়েছিল তার পরে আর state bank এ যাওয়া বন্ধ করে দিয়েছি

আবার further এখানে জমি নিয়ে কথা তুলছ? বলছে না জমির valuation টা আমাদের দেখতেই হবে তখন আমরা বলেছিলাম যে জামির valuation দেখতে হবে? কিন্তু তার আগে আহ আগে আমাদের আগের ই~টা দেখে নেন আগে file টা দেখে নেন আগের file এ দেখিয়েছিলাম যে যারা রঙ দিয়েছিল পুরো লেখাগুলি~ লেখাটেখা আছে কোন আসুবিধা নেই উনি এসে এটা বলছেন madam টা এসে উনি বলছেন যে হ্যাঁ এখানে এরম করে সম্ভব নয়, এটা কি মনে হয়েছে তার যে~ মানে আমাদের observation এও আসেনি অবজা~ observation এসছে এদের তো কিছু নেই ওই দলিল -টলিল পড়ছা-ফরছা দেখে বলছে যে না এটা তে সম্ভব না ওখানে ওখানে ইন্টা~ ওখানে অতটা মনে নেই idea করতে পারি যে ওখন ওখানে মোটামটি আহ রেট point five six percant ছিল হম তারপর থেকে আমি তারপর থেকেই bank of Baroda য় আমি গেছি তারপর bank of Baroda পরিষেবা দেখে আমি খুব খুশি ওদের ব্যবহার দেখে আমি খুব খুশি

এ~ এবার UBI এর দুটো পরিষেবা নিয়ে problem একটা হচ্ছে UBI এর আমাদের চাকদাহ যে branch টা আছে চাকদাহ যে branch টা আছে সেটা উম এতটাই সরু সিঁড়ি আছে তাদের তাতে উঠতে গেলে অসুবিধা এক জন করে ওঠা যায় নামা যায় এরম~ plus ওদের যারা employee কাজ করে তারা খুব ধীর স্থির প্রচন্ড ধীর স্থির bank এ এতটা ধীর স্থির কাজকর্ম slow প্রচুর slow প্রচুর slow আরে bank এ যেতে গেলে ধর আমরা তো ব্যাবসাদার মানুষ আমাদের তো সময়টা অনেক কম থাকে ওখানে যেতে গেলে ধরে রাখ ওই বিকেল বেলার দিকে যেতে হবে দুপুর বেলার দিকে যেতে হবে তিনটে সাড়ে তিনটে ওই সময়টা একটু খোলা থাকে ফাঁকা থাকে একটু তাও কোনো কোনো দিন ওই সময় ভিড় থাকে তখন কাজ করতে পারবে না তুমি হয়ে গেলো recurring করা আছে recurring হচ্ছে আমার wife সোনাইর প্রিয়াংকা প্রিয়াংকার প্রিয়াংকার হচ্ছে bank of Baroda য় frecurring করা আছে হ্যাঁ ওখানে ব্যবহার এবং স্বপনদা মানে আরও কারণ আছে ওখানে একটা আমাদের দাদা আছে জামাইবাবু আছে উনি একটা employee ওখানে স্বপনদা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সহযোগিতা অনেক সহযোগিতাই পাই মিথ্যা বলে লাভ নেই এমনও দিন গেছে যে bank এ যেতে যেতে চারটে বেজে গেছে তখন স্বপনদা মানে নিজের risk এ এক মিনিটের জন্য হলেও টা~ ইয়েটা খুলেছে

হম ওদের অন্যান্য bank এ এ কি কিছুদিন যাওয়ার পরে কি হয় মোটামুটি একটা জানাশোনা হয়ে যায় কিন্তু আমিই Punjab national bank এতদিন ধরে গেছি তাও ওখানে জানাশোনা তৈরি হয়নি বেশি

হ্যাঁ gold loan সম্বন্ধে ওরে বাবা এটা তো heavy কথা বললি তুই gold loan এখন offer দিচ্ছে তো হ্যাঁ হ্যাঁ gold টা জমা দিতে হয় জমা করতে হয় carat এর ব্যাপার থাকে বুঝলি twenty five twenty four carat যদি gold হয় তাহলে বাকি যে gold গুলো আছে সে gold গুলো নিয়ে গেলে মানে pure gold নিয়ে যেতে হবে pure gold আর যদি ধর তুই local বানানো gold নিয়ে যাস তাহলে চলবে কিন্তু ওরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেয় যে কত percent gold আছে সেটাতে কত carat gold আছে জেনে সেই হিসাবে loan টা দেবে। সেক্ষেত্রে পিসি চন্দ্র বা যারা হ্যাঁ হ্যাঁ

এক্ষেত্রেও bank of Baroda ভালো এক্ষেত্রেও bank of Baroda এগিয়ে আছে point six দিচ্ছে

এখন এক কোটি টাকা হলে পঞ্চাশ হাজার টাকাও হয়না এই এত কমে গিয়েছে senior citizen যে কি করবে সেটা বলা খুব মুশকিল হয়ে গেছে কারণ আগে একটা ব্যাপার ছিল অনেক মানুষ কি সারা জীবন কাজ করে চাকরি করে চাকরি করে একটা জায়গায় একটা জায়গায় টাকাটা জমায় জমিয়ে শেষে এমন একটা জায়গায় রাখতে চায় যে ওখানে fixed থাক ওখান থেকে interest আর interest থেকে খাবো স্বাভাবিক সারা বছর চাকরি করে জীবন চাকরি করে খাটাখাটনি করার পরে এইটুকু irada থাকাটা কোনো বাজে কথা নয় এখন তো সেগুলোও বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যত কমিয়ে দিচ্ছে দিয়ে এখন বয়স্করা আগে অন্তত এটা করতে পারত যে যারা young আছে young সরা তাদের ক্ষেত্রে হয়তো দেখা গেল যে interest rate টা কম কমিয়ে rate মানে কমিয়ে দিল আরকি আহ হ্যাঁ হ্যাঁ। তো এইক্ষেত্রে তো মানে খুব বাজে যারা এই senior citizen তারা কোথায় যাবে? অনেকেই তো এম~ এম~ এমাই~ করে~ post office এ টাকা রেখে MIS করে খেত, তাদের কি হচ্ছে সেদিন আসলে খুব বাজে ব্যাপার হবে কারণ আমাদের য~ দেশের যে পরিকাঠামো তাতে করে senior citizen অনেকেই বেশি senior citizen দের জন্য কিছু রাখতেই হবে যেমন MI bank এর দেয়া এগুলো রাখতেই হবে অন্তত আমাদের এখানে senior citizen দের মধ্যে চাকরিজীবী যারা তারা এছাড়া কিছু বুঝে না এমনকি ব্যাবসাদাররাও অনেক বয়স অব্দি তারপরে এছাড়া কিছু বুঝে না হম অনেকের সংসার চলে তো অনেকের সংসার চলে এভাবে হ্যাঁ অবশ্যই খুলে নিবি অবশ্যই মানে খুব ভালো welcome

তুই আক~ আরেকবার বল আরেকবার বল প্রথম থেকে বল

হম আচ্ছা আচ্ছা বাহ হ্যাঁ খুবই ভালো প্রক্ল~ খুব ভালো প্রকল্প আমার বউ? আমার বউ এখন DG office এ একটা চাকরি পেয়েছে ওখানে ওই হ্যাঁ খুব ভালো খবর তো কিন্তু তা পন~ পনেরো দিন মাসে পনেরো দিন শরীর সেবা আর চাকরিতে এখনো join করা হয়নি হ্যাঁ হ্যাঁ join করবে এখনো হয়ে রয়েছে বলতে ও video office এ actually তে একটা data entry data entry র কাজ করতে এসছিল তখন কি হয়েছিল তখন ওখান থেকে ওই যে বুঝতে হম তারপরে বুঝতে পারার পরে ওখানে পরীক্ষাটায় বসে তো ষাট নাম্বারের পরীক্ষা ছিল ষাটে sixty তে sixty পেয়েছে আর এর পরে উম আর আনুষঙ্গিক যা viva হয়েছে তাতে পুরোপুরি ভাল result করেছে পাওয়ার ফলে কি হবে ওর select হয়ে গেছে এরকম একটা ব্যাপার কিন্তু কবের থেকে হবে যেহেতু government area তো government পরীক্ষার right right right enlisted হয়ে রয়েছে কিন্তু join কবে হবে ঠিক নেই

এই খাওয়াটা ব~বউওই খাওয়াবে এইটা এটা বউ খাওয়াবে এই দায়িত্বটা আমি কিভাবে নিব আর এমনিতে এমনি~ এমনিতে ভালোই আছে এমনিতে তাছাড়া কটা tuition ই শুরু করে দিয়েছে করা এত ফাঁকা সময়টা মানে utilize হয় ভালো করে এসব কারণে ও মোটামুটি ভালোই আছে

right একটা মনের satisfaction আত্মস্বাবলম্বন হওয়াটা বড় ব্যাপার plus plus এখনকার দিন~ এখনকার দিনে মানে সবাইকেই beneficiary রাখতে হয় কি বলে কাজের মধ্যে থাকতে হয় আর একটা income থেকে income করতে গেলে এখানকার দিনে চলে না multi-income থেকে income করলে তাহলে তুমি এখনকার দিনে চলতে পারবে

হ্যাঁ আমাদের maximum maximum লোকজনই bank of Baroda র fan হয়ে গেছে bank of India bank of India ভালো better অনেক better ওদের এখানে আরও যথেষ্ট ইয়ে দেয় কয়েকটা facility আছে যেমন আমাদের এখানে কি হয় NEFT করে দাঁড়াতে হবে NEFT signature মিলছে কিনা দেখতে হবে দেখার পরে দুটো ক~ দুটো copy থাকে তোমাকে receipt copy টা দিয়ে দিবে আরেকটা copy bank এ রেখে দিবে main copy টা হ্যাঁ এখন তুমি ওটা নিয়ে আসতে পার আসতে পার এটা তোমার ব্যাপার আমি একটা দাদাদের একটা কাজে আমার দাদাদের একটা কাজে bank of India তে গেছিলাম একবারের জন্য গিয়ে ওখানে একটা ভদ্রলোক আসছেন উনি bank এর মানে কর্মচারি বুঝতে পারলাম আমি মানে উঁচু post এরই হবে সম্ভবত আমার কাছে আমি বল~বল~ বলতে গেলাম problem টা উনি আমার~আমার হাত থেকে নিলেন নিয়ে বললো বাস হয়ে গেছে চলে যাও আমায় এত সুন্দর লাগলো আমি একটা unknown person ওদের কাছে যেহেতু আমি কবে গেছি তার ঠিক নেই হম হ্যাঁ ওদের পরিষেবাটা কত ভালো যে জানা নেই যাই নি বলে কিন্তু মনে হলো অনেক ভালো পরিষেবা মনে হলো

এমনিতে সিনেমা-টিনেমা দেখছিস এখন? আমি দেখে এসছি পুস্পা পুস্পা দেখলাম কদিন আগে হ্যাঁ পুস্পা দেক~ আমি আমি~ আর আমার শালীর একটা ছেলেকে নিয়ে গেছিলাম

এখন কে~ এখন KGF chapter two চলছে হম change এটাও ভালো বলছিলাম আমি

বাবা ভালো আছে চোখের অবস্থার জন্য একটু দেখতে অসুবিধা হয় এবং চলাফেরা করতে অসুবিধা হয় এমনিতে খুবই ভালো আছেন বাবা মানে বয়স অনুযায়ী আরকি এটা বয়স অনুযায়ী বলছি ভালো আছে হ্যাঁ বাবা pension পান কিন্তু বাবার pension amount টা খুবই কম কারণ বাবাদের JCI jut corporation of India চাকরি করত তো এটা পি~ punjab national bank যেকোন maximum maximum যেকোন ধরণের যারা pension পায় যাদের কোনো ইয়া pension মানে retire করে গেছে account আছে holder যারা তাদের account সব PNB তেই maximum maximum PNB

হম হম হম heart এর problem বলে তো pacemaker বসানো হয়েছে heart নিয়ে তো আর ভয় নেই কদিন আগে pacemaker টা মনোরমা থেকে check করিয়ে নিয়ে এসছি ঠিক আছে ঠিক আছে মানে ওখানে pacemaker দিয়েছে তাতে একটা চুম্বক দিয়েছে test করানোর জন্য ওটা আমরা জানতাম না তো যখন গেলাম ওটাকে নিয়ে গেছিলাম তো check করার পর বললো সব ঠিক আছে কোন অসুবিধা নেই যা আছে normal একেবারে normalpressure টা মাঝখানে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ পর্যন্ত চলছিল সেটা ইদানিং ওষুধ টষুধ খাওয়ার পরে মানে ওষুধ তো আগে থেকেই খাওয়া যেত এখন limited হয়ে একশো কুড়ি তিরিশ এমন হয়ে গেছে খুব ভালো আর sugar টা আগে sugar test করা হয়েছে sygar টা একশো দুই fine আছে তো fine আছে আরে আমার অনেক বেশি টাকা পয়সা থাকলে বাবার চোখটা operation করে নিয়ে আসতাম এরকম ঠিক ছিল~ হ্যাঁ হ্যাঁ right right glaucoma আছে operation টা ক~ operation টা করা হয়েছিল চোখ replacement করে নিয়ে আসতাম হ্যাঁ অনেক সমস্যা থাকে চোখটা পালটে নেয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ চোখের অনেকে নেত্রদান করে থাকে তো হ্যাঁ হ্যাঁ যারা donate করে সেখান থেকে নিতে হয় চোখের আর কোনো option নেই মা ভালো আছেন মা পুরো ভালো আছে মার আরেকটা problem হয়েছে হাঁটুতে মার দুটো হাঁটু যে যেখানে মজ্জামত যেটা থাকে হাড়ের মাঝখানে যেটা যেটা joint এর মধ্যে rubber type আরকি এর যেটা সেটা অনেক কমে গেছে কমে গেছে অনেক কমে গেছে এজন্যই আরকি

হম হ্যাঁ sure অবশ্যই আসবি আমি আগে থেকেই বলে রাখছি always welcome আর অবশ্যই আসবি

ভালো আছে ভালো আছে বাহ তোর মনে আছে এখনো! বাহ বাহ। ও এখন six এ পড়ে

হ্যাঁ হ্যাঁ আর তোর husband এর খবর কি? আসছে আঁকাটাকা এখন করছে

দারুণ passion এবং বড় artist উনি আমার তো খুব ভালো লেগেছে খু দারুণ লেগেছে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে